ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া?

জি আহামদুল্লিয়াহ ভালো, তো কি অবস্থা শীত কেমন পরে হ্যাঁ? এই খুব খারাপ অবস্থা। আপনাদের দিকে কি অবস্থা?

চোদ্দতে নামছে। চোদ্দ না? আমাদের এখানে আপনার হ্যাঁ পনেরো degree আছে। তাহলে তো আপনাদের থেকে আমাদের এখানে আরও কম। তো শীতটা বেশি পাচ্ছেন আপনারা। হ্যাঁ শীত অনেক বেশি কারণ সারাদিন ঘুরছিতো মানে সারাদিন বাইরে থাকছি। বাইরে বেশ গরমই লাগছে কিন্তু সন্ধ্যার পর অনেক ঠান্ডা পড়ছে।

আপনার মাঝের দুই দিন একদিন এগারো degree নামছে গ্রামের দিকে আপনার বিশেষ করে রংপুর দিনাজপুর ওই side এ maybe সাত কিংবা আট এরকম আছে। বাংলাদেশের মানুষ তো এতটা temper এর সাথে a adjust করতে

তো সেই ক্ষেত্রে দেখা যায় কি? আমাদের একটু অসুবিধাই হয়ে যায়। আর গ্রামে যেটা আমি খেয়াল করলাম, গ্রামের মানুষের তো আপনার শহরের মানুষের মতো এত শীতের কাপড় তাপর নাই। ঠিকাছে?

তো ওরা দেখা যায় কি আপনার মানে এত ঠান্ডা ঠান্ডার এত প্রকোপ যে উপযুক্ত শীতের পোশাকও পাচ্ছে না আবার ঠান্ডা সবকিছু মিলিয়ে না

আর আপনি যদি medical গুলোর দিকে তাকান, আমাদের union পর্যায়ে বা উপজেলা পর্যায়ে যেগুলো আমরা দেখতেছি। মানে medical এও মানে প্রচন্ড মানুষের ভিড় এখন এই আবহাওয়ার কারণে। হ্যাঁ আবহাওয়া খারাপ দেখে মানুষের ছোট ছোট বাচ্চাদের আপনার জ্বর হচ্ছে কাশি হচ্ছে। ঠিকাছে? ছোট ছোট বাচ্চাদের না আপনার প্রাপ্তবয়স্ক যেকোনো ছেলেমানুষের দেখেনিন আবহাওয়ার জন্য অতিরিক্ত মাত্রায় মানে অসুস্থ। হ্যাঁ সেটাই আপনার বিভিন্ন রোগের মানে মানুষের শরীরে এখন বাসা বাঁধছে। যে হাঁপান যাদের আছে, ঠিকাছে? শ্বাসকষ্ট মানুষ, তো এদের দেখা যায় না অনেক কষ্ট হচ্ছে। মানে আমার মায়েরও শ্বাসকষ্ট দেখা যায় ঠান্ডায় কোনো কাজ করতে পারছে না। ঠিকাছে? একটু পানি একটু পরে স্বাস উঠে যাচ্ছে। শীত মানে ঠান্ডা যাদের আছে তাদের জন্য মানে অনেক ভয়ানক হয়ে যাবে। ভীষণ ভাই ভীষণ ভয়ানক। আর আরেকটা ব্যাপার যেটা, আপনার এই ঠান্ডার কারণে যেটা হয় না? মানুষের নাকে দিয়ে bleeding হয় অনেকের। ঠিকাছে? ঠান্ডা সহ্য করতে তো পারে না, বিভিন্ন problems create হয়। আরেকটা ব্যাপার যেটা মানে এই ঠান্ডার কারণে আপনার, মানে আমাদের শরীরের অঙ্গ প্রতঙ্গ গুলো মানে skin টা কেমনধারা শুস্ক হয়ে যায়, ঠিকাছে? শরীর ফাটা দেয়, ঠোঁট ফেটে যায়। তো আবহাওয়াটা যদি একটু ভালো থাকে, তাহলে কিন্তু আপনার তাপমাত্রাটা বাড়ে। যেহেতু আমাদের দেশটা নাতিশীতোষ্ণ দেশ। এখানে একদম গরমও না পুরোপুরি শীতও না, ঠিকাছে? একটা mixing weather যাকে বলে, combination করা হয়।

Hello Hello

আমি আমি যেটা বলছি, মনে করেন যে আপনি যেটা বললেন যে, আবহাওয়ায় অতিরিক্ত মাত্রায় এতটা না হলেও না। তো আবহাওয়া বিশেষ করে আমাদের কারোর হাতে না। ঠিকাছে? তো আবহাওয়ার মতো আবহাওয়া থাকছে, এবার দেখছি আবহাওয়ার সাথে আমাদের adjust করে নিতে হবে। না সেটা তো definitely আবহাওয়ার সাথে কিন্তু, দেখেন কখনো কখনো আবহাওয়াটা দেখা যায় কিন্তু খুবই আপনার মানে যখন গ্রীষ্মকালের কথা যদি আমরা চিন্তা করি, তখন তাপমাত্রা খুব বেড়ে যায়, ঠিকাছে? এমনও হয়েছে এবছর দেখেছিলাম যে, আপনার মানে ছত্রিশ degree পর্যন্ত চলে গিয়েছে, উনচল্লিশ degree ও গিয়েছে।

দেখা যায় কি, তখন মানে মানুষের জন্য বা গাছপালার জন্য বিশেষ করে খুব suitable একটা moment থাকে। আর আবহাওয়ার এই কারণে আপনার মানে আমাদের যে জলবায়ুটা

জলবায়ুর উপরে প্রভাব পরে আপনি দেখবেন পশুপাখির উপরে এটার খুব বাজে effect পরে। আমরা যারা মানুষ, ঠিকাছে? আমরা তো শীতের দিনে হয়তো লেপকম্বল মুড়ি দিয়ে কেউ কেউ মানে

আমি আপনি যেটা বললেন instant আমি সেটা করছি।

আর আরেকটা ব্যাপার যেটা আমাদের দেশে আমি যেটা খেয়াল করলাম আরকি যে, আপনার আপনি একটা মিনিট দেখেন এই শীতের আবহাওয়াটা আপনি শুধু আমাদের দেশে না মানে বাইরের দিক আছে। একটা বার বাহিরের country তে তো ঠান্ডা আছেই। কারণ আপনি দেখেন এই যে আমেরিকাতে কানাডা বা আপনার Europe country তে ঐখানে তুষারপাত হচ্ছে, ঠিকাছে? Plus আপনার India তে যে সিকিম বলেন কাশ্মীর লাদাখ তারপরে মানালি সিমলা এগুলোতো আপনার সবগুলো যায়গাতে কিন্তু প্রচুর বরফ জমে এই শীতকালে, ঠিকাছে? কিন্তু ওইখানের মানুষ মানে বাহিরের country র মানুষ গুলা যেভাবে ঠান্ডার সাথে নিজেকে মানে adjust করে নিতে পারে কারণ তাদের তারা না সেটা অভ্যস্ত ভীষণভাবে, ঠিকাছে?

হ্যাঁ আরেকটা ব্যাপার কি? যে বাহিরের country গুলো তো উন্নত দেশ। ঠিকাছে? উন্নত দেশের মানুষরা তো ওদের জীবন ব্যাবস্থাও উন্নত। আমাদের মতো ভাই আমরা তো মধ্যবিত্ত দেশ বলা যায়, ঠিকাছে? উন্নয়নশীল দেশ আমরা। আমাদের দেশের মানুষ এর ওইরকম পর্যাপ্ত পরিমানে গরিবশ্রেণী যেটা মানে আমাদের দেশে যে দরিদ্র মানুষ গুলো আছে, তারা তো সেরকম ভাবে আপনার শীতের কাপড় চোপড় affordable করতে পারছে না। তো সেক্ষেত্রে তো আবহাওয়াটা খারাপ হওয়া মানে কি? এইসব গরিব মানুষের কষ্ট বারা।

তো সেজন্য আরেকটা ব্যাপার ভাইয়া যেটা দেখলাম যে, আবহাওয়ার কারণে মানে আমাদের যে গাছপালা তার উপর কিন্তু ব্যাপক একটা প্রভাব পড়ছে, ঠিকাছে? যে দেখেন শীতকালে গাছগুলার পাতা একদম ঝরে যায়, তাইনা? আর আমরা বেঁচে থাকার জন্য মানুষের oxygen এর প্রয়োজন o oxygen টা কথা থেকে আসে? গাছ থেকেই তো আসে তাইনা?

আবার আবার একটা কথা বলি এরা মরসুমের সঙ্গে adjust হয়ে গেছে কারণ প্রতিটা মরসুমেই দেখে নিন শীতের time এ প্রতিটা গাছেরই মানে নতুন পাতা পুরানো পাতা ঝরে পরে যায় নতুন গজায়, ঠিকাছে? এইটা maybe maybe মানে আবহাওয়া খারাপের জন্য effect পরে না। না আবহাওয়ার একটা ব্যাপার আমি আপনাকে বলি যে, আবহাওয়াটার উপরে অনেককিছু depend করে এটা সত্যি। যেমন শীতকালে আপনি দেখবেন শীতকালে মানুষের বিভিন্ন রকম রোগ বালাটা বাড়ে। বিশেষ করে ঠান্ডা রোগটা। স্বাসের যাদের সমস্যা এটা কেন হয় বলেন তো? কেন আমরা পারছিনা পর্যাপ্ত পরিমানে because আমাদের যে পরিমান গাছপালা আছে, ঠিকাছে?

তো ওই কারণে আমরা oxygen টা পাচ্ছিনা। আর oxygen টা যখন আমরা পাবনা, ঠিকাছে? তখন তো আমাদের মানে মানুষের শরীরে বলেন বা পশুপাখি যারা আছে সবারই problem হয়। ঠিকনা? তো আমাদের জীবনের সাথে আবহাওয়া খুব

সেটা ঠিক বলছেন আপনি। আরেকটা ব্যাপার যেটা আপনি দেখেন, আমাদের দেশে মানে, আমাদের দেশে বা বাহিরের দেশে আমি যেদিকেই বলি, সেখানেই দেখা যায় কি? আপনার মানে এই যে জলবায়ু মানুষ খারাপ করে ফেলে। পরিবেশ দূষণ করে। আর এই পরিবেশ দূষণের কারণেও কিন্তু আবহাওয়ার উপরে একটা effect ফেলে এবং সেই আবহাওয়াটা আমাদের মানুষের উপরে। ঠিকাছে? অনেক বাজে রকম effect করে। সেটা তো স্বাভাবিক।

Greenhouse effect বলে

মানুষের জীবনযাত্রার মান যতই উন্নত হোক না কেন, আবহাওয়ার কারণে কিন্তু মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। ঠিকাছে? আর একটা মানুষ আপনার মানে তার কোটি কোটি টাকা আছে লাখ লাখ টাকা আছে doesn't matter যদি তার শরীর সুস্থ না থাকে। আর শরীর টা অসুস্থ কখন হয়? যখন মানুষের উপরে বাজে ভাবে আবহাওয়ার effect টা পরে। ঠিকনা?

তো আপনাদের ঐদিকে মানে আপনি এই যে রাজশাহী তারপর পঞ্চগর্ ঐদিকের অবস্থা কি রকম? জানেন কিছু। ওদিকের অবস্থা যদি আমরা ওপারে থেকে ওপারের অবস্থা আমাদের মানে জনবহুল এলাকাতে এই অবস্থা হয়, তাহলে ওদিকের অবস্থা একটু চিন্তা করে দেখেন আপনি কেমন হইতে পারে। হ্যাঁ পাশেই তো হিমালয় আছে। হিমালয়ের একটা effect পরে তো ওই যে, কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তো না পঞ্চগড় থেকে। তো ঐদিকে কিন্তু ঠান্ডাটা এই জন্য বেশি। এই কাঞ্চনজঙ্ঘার প্রভাবেই। ঐটাই তো বললাম যে আমরা ওপারে আছি। আপনি আরেকটা জিনিস দেখেন যে চুয়াডাঙ্গার নাম শুনেছেন?

সেই চুয়াডাঙ্গাতে কিছুদিন আগে last friday তে সাত degree আসছিলো চুয়াডাঙ্গাতে। আচ্ছা চিন্তা করেন মানে মানুষ কি করবে মানুষ?

শৈত্য প্রবাহ দেখা দেয়। এই যা আমার মনে হচ্ছে জানুয়ারী তে আরো দুই একবার শৈত্য প্রবাহ দেখা দিবে, ঠিকাছে? তো তখন তো centigrade আরও নামবে। হম সেইটা মনে হয় আপনার আজকে কয় তারিখ? বারো তারিখ না আবহাওয়া অধিদপ্তর কিন্তু বলেছে যে, জানুয়ারী মাসে কয়েকবার আপনার শৈত্য প্রবাহ হওয়ার সম্বভনা আছে। শৈত্য প্রবাহ maybe দুইবার হবে জানুয়ারী মাসে, ঠিকাছে? একটা ষোলো তারিখ থেকে start হওয়ার সম্বভনা খুব একটা বেশি।

এই যে আমরা দেখলাম যে, গত বেশ কিছু দিন আগে যখন খুবই মানে weather টা কুয়াশাচ্ছন্ন। Last week দিয়ে কিন্তু শৈত্য প্রবাহ পড়ছে। তখন তখন নামছে কত? সাত আট নয় average average নয়ের ভিতরে। এর থেকে আরও দ্বিগুন ভাবে পড়তে পারে তাহলে তখন কি অবস্থা হবে? হম সেটাই সে জন্যই তো বললাম যে, আবহাওয়া মানুষের জীবনে খুব মানে ভালো effect যেমন ফেলতে পারে খারাপ effect সবকিছুরই দুইটা side আছে bad effect আর good effect. সব আপনার যে দিক থেকেই ধরবেন সবকিছুতেই। এই আবহাওয়ার জন্যে আরো অনেককিছু তো ভালো হচ্ছে। agriculture আবহাওয়ার জন্য ভালো হচ্ছে। হম কিন্তু দেখেন আপনি একটা জিনিস খেয়াল করেন, আমাদের কৃষিকাজে, হ্যাঁ? আবহাওয়াটা যখন মানে ভালো থাকে। আপনি যেটা বললেন যে উন্নত হচ্ছে কিন্তু এমনও সময় হয় যে, আমার বৃষ্টি প্রয়োজন কিন্তু বৃষ্টিটা হচ্ছে না।

আবার অনেক সময় অতিবৃষ্টি যেটা। অতিবৃষ্টি, অনাবৃষ্টি যে কথা গুলো আমরা জানি প্রচলিত আমরা পরে এসেছি ছোটবেলায়। এই এগুলো কিন্তু সব এই আবহাওয়ার কারণে হয় কি? আমাদের কৃষিক্ষেত্রে খুব বাজে ভাবে একটা effect পরে। আবার এক মিনিট আবার দেখেন আপনি শীতকালীন মরসুমের যে সবজি গুলা আসে,

আপনি last year এর কথা ভাবেন আর এই year টা একটু follow করেন। এই year এ বিশেষ করে আপনার আবহাওয়াটা ঠিক থাকার জন্যে মানে অতিরিক্ত মাত্রায় থাকার জন্যে আপনি যেটাই অতিরিক্ত বলতে পারেন আবার মানে wright ও বলতে পারেন যেটাই বলেন সমস্যা নেই। থাকার কারণ দেখেন আগের year থেকে মানে আগের year থেকে এই year এ আপনার ই গুলা ফলনটা আরও বেশি হচ্ছে। ঠিকাছে? সবকিছুর সবকিছুর একটা good effect ও থাকে bad effect ও থাকে তবে তারপরেও ভাইয়া আমি আপনাকে একটা কথা বলবো যে, আপনি যেহেতু আবহাওয়া এখন খারাপ নিজের যত্ন নিবেন পরিবারের দিকে খেয়াল রাখবেন। কারণ আপনি খেয়াল রাখবেন যে, যাতে এই আবহাওয়াতে যাতে মানিয়ে নিতে পারে। আর আশেপাশে যারা এই দুস্থ মানুষ আছে তাদের কে সাহায্য করার চেষ্টা করবেন শীতের কাপড়

হ্যাঁ সেটা অবশ্যই কারণ আমরা চাই না আবহাওয়ার প্রভাবে আমাদের দেশের মানুষের কোনো ক্ষতি হোক, ঠিকাছে? কারণ আবহাওয়া তো আমরা বদলাতে পারবো না এটা আমাদের হাতে নেই। ঠিকাছে? আমরা হয়তো পরিবেশ দূষণটা যদি একটু কম করে করি তাহলে আমাদের আবহাওয়াটা কিছুটা better দিকে যাবে। আচ্ছা তাহলে নিজের যত্ন নিন। হ্যাঁ সেটা তো অবশ্যই। কারণ আর অবশ্যই সবাইকে একটু সচেতন থাকতে বলবেন কেমন? ঠান্ডা যাতে মানে ঠান্ডায় যাতে না যায়। কারণ যতটা সম্ভব ঠান্ডাকে একটু এড়িয়ে চলতে হবে। কারণ শীতের জামাকাপড় গুলো পড়তে হবে যাতে গরম লাগে উষ্ণ থাকে শরীর টা।

ঠিক আছে আমিও careful থাকবো আপনিও careful হ্যাঁ আমরা সবাইকে নিয়ে ভালো থাকতে চাই নাকি? সুস্থ বাংলাদেশ গড়বো।